তার জন্য কি ক্ষতিপূরণ দেয়া সরকার থেকে, জানি না এটা কতটা সঠিক। হম তবে insurance ব্যপারটা আমরা ঠিক জানি না আহ আর মানে, যদি সত্যি হয় তো অবশ্যই আমরা করে থাকবো, হ্যা সেটাই, তারপর ওখান দিয়ে কাটার পরে নাকি বাঁধতে হয় বাঁধতে একটু কষ্ট লাগে, কেননা আঙুলে খুব লাগে। একটু কাটাকুটি হয়, রক্ত পড়ে। তাও কষ্ট করতে হয়, কষ্ট না করলে পরবর্তিতে সমস্যা হবে, আমাদের তো খাওয়াদাওয়া করতে হবে তো চাষ এর উপর যেহেতু নির্ভরশীল, তো ওখানে ঠিকমতো বেধে, তারপরে মাথায় করে পরিমাণমতো যে যতটা পারবে, কেউ বেশি খড় নিলো, কেউ কম খড় নিলো, মাথায় করে ওটা বাড়ি নিয়ে আসতে হয় বাড়িতে খামার তৈরি করতে হয়। খামার তৈরি করার জন্য জল, গোবর বা ভালো করে মাটিটা তৈরি করতে হয়। অথবা তোমার হচ্ছে trip well দিয়ে একটা খামার তৈরি করতে হয়, এনে ওখানে রাখা হয়। তোমাদের ওখানে আহ একই নিয়ম নাকি অন্য কিছু পরিবর্তন আছে? হম নিয়ম একই, কিন্তু মানে কেরো তো

সেই মেশিনে এখন মেড়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে ধান। হ্যা এগুলা ঠিক ই বলেছো, আমাদের এখানে ওখানে মেশিন চলে এসছে। কিন্তু কি বোলোত মেশিনে পড়লে এখন সমস্যা, সমস্যা বলতে কি বলো তো? তবে ভালো হয়, খরচ কম হয়, আমাদের সময় কম লাগে এবং খাটনি কম হয়। কিন্তু এর জন্য আমাদের বাড়িতে যে গরু আছে, গরুর জন্য যে বিচালি বা খড় বাড়িতে আর আনা হয় না খড় আবার বাড়তি করে কিনতে হয়। এটা একটা সমস্যা রয়েছে এর মধ্যে। হ্যাঁ এই সমস্যাটা আছে মানে মেশিনে মাড়লে এই সমস্যাটা তোমার খড়ের জন্য হয়। কিন্তু মানে আমরা কি করি আমরা ধরো ঐ ছোট ছোট করে বেঁধে তোমার ঘরে নিয়ে আসি। ঘরে নিয়ে এসে, ঘরে যে মেশিনগুলো হয় current এর সেগুলো দিয়ে ধানটা ঝাড়াই করে তোমার আমাদের উম মানে উম তলা বলে, যেটাকে ঐ তোমার খড় দিয়েই তৈরিহয়। তো ঐটা দিয়েই আমরা ধানটা কে মানে সংরক্ষণ করে রাখি। হ্যাঁ আমাদের এখানেও হচ্ছে ধানের গোলা আছে, এগুলো হয় তারপরে আগে শুনেছিলাম, আমাদের এখন হয় না, যে আগে তোমার হচ্ছে বাঁশের মাচা করা হত, তারপরে একের পর এক খড় দিয়ে মারতে হতো। তার ফলে ঐ আঘাত লাগার ফলে সমস্ত ধানের বীজ ওখান থেকে খসে খসে মাটিতে পড়তো, ঐভাবে ছাঁটাই হতো। কিন্তু এখন তো আধুনিক যুগ চলে এসছে এখন মেশিনে ছাড়ানো হয়। অনেক আধুনিক জিনিসের জন্য অনেক সময় কম লাগছে।

হ্যাঁ জিনিসটা ভালো হচ্ছে মানে উম তোমার দেখো এমনিতেও মানে কি আর হতো যারা গরু উম মানে পালন করে তাদের পক্ষে তো একটু সমস্যা হচ্ছে, তো তার জন্য কি করে ওরা, ওরা কিন্তু বাড়িতে এসে মাড়ে, এর ঝাড়াই করে, তো ওদের পক্ষে ওটা ভালো, আবার কি আর হতো মানে

তোমার যে চাষিদের পরিবারে কোনো কিছু নষ্ট হয় না, তোমার ধান কাটাই হয়, মাড়াই হয় সমস্ত কিছু ওর থেকে যেগুলো বের হয় সেগুলো কোনো কোনো কাজে লেগেই যায়। যেমন তুমি যেটা বললে আমাদের খড় গুলো কোনো না কোনো সময় গরু খায় কিন্তু অনেক সময় বাড়িতে এতটাই খড়ের পরিমাণ বেড়ে যায়, তো সেগুলো গরুর পক্ষে অত খাওয়া তো ওখানে নাহ, তো সেখান থেকে কিছু কিছু আমাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কিছু কিছু খড় বিক্রি করতে হয় কারণ চাষিদের মধ্যে খড় যদি বিক্রি না করো, ধান দিয়ে আর তো হয় না, সংসার চলে না। তো সত্যি কথা বলতে খড় এবং ধানের উপরে আমাদের সংসার চলে গরুর জন্য এই খড়গুলো বাড়িতে ফিরিয়ে আনি, এখন আত্তনুতিক জিনিস বেড়িয়ে গেছে, যার ফলে অনেকটা সময় কম লাগছে হ্যা সেটাই তা ভাল, মানে এত সুন্দর সুন্দর জিনিস আমরা জানি এবং আমাদের শুধু গর্বও হয় যে আমরা তোমার হচ্ছে কৃষক পরিবারের থেকে আহ জি এবং জানি কৃষক না থাকলে যে সমাজের কত বড় ক্ষতি হয়ে যেতো এবং মানুষ না খেতে পেয়ে মারা যেতো, সেটা এখন মানুষ ভাবতেই পারে না হ্যাঁ সেটা একদম ঠিক। মানে কৃষক যদি না থাকে তো মানে যারা মানে ধরো কিনে খায় সেগুলো, তারা অনেক অসুবিধায় পড়ে যাবে। আর এমনিতেও যারা বিক্রি করে তারাও কিন্তু অসুবিধায় পড়ে যাবে এদিকে কৃষক যদি চাষ করা বন্ধ করে দেয়। হ্যাঁ সেটাই, আমাদের এখানে তোমার হচ্ছে বৎসরে দুভাবে চাষ হয়, একটা আমন ধান। একটা ব্যুরো ধান। তো একটা বর্ষাকালে হয় বর্ষার জলে আর একটা মিনিট জলে হয়। তোমাদের ওখানে কি একইভাবে হয় না ওটা অন্যভাবে হয়? না না আমাদের ঐ বৎসরে দুটো ধান হয়। এর তুমি যেটা বললে বর্ষাকালে হয় আর এখন যেটা হচ্ছে। উহ ভালো, সত্যি বলতে আমাদের এখানে সব কিছুই ভালো চালটা নিজের বাড়িতে তৈরি হয়, তার জন্য দোকান থেকে কিনতে হয় না। কিন্তু কিছু কিছু সময় খুব খারাপ লাগে, যখন খুব বেশি বর্ষা হওয়ার জন্য বন্যার সৃষ্টি হয় তখন, ধানগুলো জলে ডুবে নষ্ট হয়ে যায় তখন পরিবারে অনেক ক্ষতি হয়ে যায় তখন চিন্তায় পড়ি যে সামনের বছর কিভাবে চলবো কিভাবে খাবো, আবার অনেক সময় কি হয় যে খুব,

এইগুলোর জন্য সরকার কিছু কিছু অনুদান করেছে কিন্তু সেইগুলো দিয়ে তো আর হয় না, তাই নাহ হ্যাঁ তবে কি আর হতো আমাদের এই দিকে কিন্তু বন্যার ভয়টা থাকে না সে রকম, কারণ দেখো আমাদের যেহেতু উঁচু এলাকা একটু তো বন্যা এখানটায় হয় না মানে, তবে কি হতো যদি মানে একটু প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে

পাথর যখন হয় মানে শিলাবৃষ্টি যখন হয় তখন বেশি আমাদের সমস্যা হয় । হ্যাঁ ঠিকই বলেছো মোটামুটি আমাদের সাথে যদি যদি ঠিকমতো থাকে

সেটাতো অবশ্যই, যে প্রকৃতি সত্যি একদম প্রকৃতিতে আমাদের সঙ্গে যায়। কিন্তু দেখো প্রকৃতির সঙ্গ দেওয়া না দেওয়া কিন্তু এর পুরোটা নির্ভর করে তোমার এই পৃথিবীর লোকেদের কাছে, কারণ ও মানে লোক যদি ঠিকঠাক তোমার পরিবেশকে রাখতে পারে তো অবশ্যই প্রকৃতি আমাদের ঠিক একদম এর সঠিক সময় সঠিক যে ই গুলা হয়, আবহাওয়াগুলো হয়, সঠিক সময় হবে। হ্যাঁ সেটাই, আমাদের সব কিছুই একে অপরের সাথে জড়িত। একে একজন যদি ভালো কাজ করে তার জন্য তো অন্যদিকে ভালো কাজ হয়, খারাপ কাজ করলে পুরো জীবন জগতটাই খারাপ পরিণত হয়। সত্যি তোমার সাথে কথা বলে ভালো লাগলো তো ধানচাষ আমাদের এখানে কিভাবে হয় তোমাদের ওখানে কিভাবে হয়, জানতে পারলাম। ঠিক আছে অনেকক্ষণ তো কথা বল্লাম। আজকে ধান নিয়ে পড়েছি তো আজকে এই পর্যন্তই থাক, আবার একদিন অন্য একটা চাষ নিয়ে আলোচনা করবো ঠিক আছে, ভালো থেকো। তাইতো, হ্যাঁ আচ্ছা বেশ তাই হইলো, তুমিও ভালো থেক, চল রাখলাম হ্যাঁ ঠিক আছে।

এই উৎসবটি অনেকদিন ধরেই হম সবাই পালন করে এবং হিন্দু পঞ্জিকা অনুসারে উম শ্রাবণ মাসের দিকে শ্রাবণ মাসের একটা পূর্ণিমা তিথি হয় সেই সময় এই উৎসব পালন করা হয় এবং এই উৎসবকে আর একটা নামও আছে তাকে বলা হয় উম শ্রাবণী পূর্ণিমা এবং এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন নিয়ে অনেক কাহিনী কথিত আছে। যেমন বলা হয় যে আহ চিতোর বলে একটা জায়গা আছে উম সেখানে একটা বিধবা রানী ছিলেন সেই রানীর নাম হল কর্ণবতী এবং উম মু মুঘল সাম্রাজ্যের হুমায়ুন। উম তার সহায় তার কাছে সেই রানী কর্ণবতী একটি আহ সাহায্য প্রার্থনা করেছিলেন এবং ও সাহায্য প্রার্থনা করে সে অ্যাঁ রাজাকে উম মানে রাজা নিজেই সম্রাট হুমায়ুনকে একটি আহ রাখি উম পাঠিয়েছিলেন। উম তাকে এবং এর পর থেকে বলা হয় যে এই উৎসবের উম জনপ্রিয়তা আরো আহ বৃদ্ধি পায়। উম আবার অনেকে বলেন যে উম দেবরাজ ইন্দ্র উম ইন্দ্র কে উম ওই সময় রাজ্যে আরও শত্রুরা ছিল তারা উম তাকে তাদের হাত থেকে দেবরাজ ইন্দ্রকে রক্ষা করার জন্য বা সুরক্ষিত থাকার জন্য এই

বা রাখি বন্ধন অনুষ্ঠান চালু হয় আবার সবশেষে আবার অনেকে বলেন যে রবীন্দ্রনাথ বিশ্বকবি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উম আয়োজন বঙ্গভঙ্গ এবং সবাই ইতিহাসে পড়েছে যে বঙ্গভঙ্গ যে বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আহ রাখি বন্ধন কর্মসূচি অত্যন্ত একটি আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আমরাও ছোট থেকে জানি যে উম রবীন্দ্র বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন অনুষ্ঠান টি সূচনা করেন এবং তিনি আহ মানুষকে কিভাবে এক করতে বা ঐক্যবদ্ধ করে রাখা যায় তার একটা আহ সেই করে রাখা যায় সেই কর মতে রাখি পূর্ণিমা অনুষ্ঠান চালু করেন এবং আহ সেইদিন থেকে অনেকে আবার উম মিলন উৎসব বা বলে ঘোষণা করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর

উম একটি গান ও রচনা করেছিলেন এবং যে গানটি খুবই একটি বিখ্যাত গান এবং আমরা ছোট থেকেই নানা বইতে পড়েছি গানটি যেমন গানটি হল যে আহ বাংলার মাটি বাংলার জল এবং বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক এই একটা গান ছোট বড় সবাই আমরা এই গানটা জানি

তারা এই রাখি বন্ধন উৎসবটা পালন করে উম আরো অনেক চল রয়েছে এবং এই দিন প্রত্যেকে বাড়িতে দাদাভাই হাতে এবং বোনরা দিদিরা রাখির যে উম পবিত্র সুতো পরিয়ে দেয় এবং দাদা ভাই তার এই বোনদের আহ সুরক্ষার উম অঙ্গীকার করেন সারা জীবনের জন্য তাদের মঙ্গল কামনা করেন তারপর তারপর মিষ্টি মিষ্টি খাওয়ার একটা তারপর রাখি পূর্ণিমার দিন সবাই রাখি পরিয়ে মিষ্টিমুখ করেন মিষ্টিমুখ নানা রকম মিষ্টি খাইয়ে দেন ভাই বোনদের দিদিরা ভাইদের এবং তারপর নানা রকম খাওয়া দাওয়াও চলে এবং উম ভাই দাদারা বোনদের নানারকম উপহার দেয় এবং দিদিরা ভাইদের নানা রকম উপহার দেয়। এখন যত দিন যাচ্ছে নানারকম যুগ পাল্টিয়েছে দিন পাল্টিয়েছে যুগের সাথে তাল মিলিয়ে উম এখন অনেক কিছুই উম বদলেছে রাখির অনেক কিছুই পাল্টেছে আগেকার আগে যখন মানুষ একটা পড়িয়েই রাখি বন্ধন উৎসব পালন করতেন কিন্তু এখন যত দিন যাচ্ছে বিভিন্ন রকম উপাদান ও জিনিস দিয়ে রাখি কে সাজিয়ে তোলা হচ্ছে রাখি কে আরো সুন্দর করে যেমন উম নানা রকম রাখি সুতোর শুধু সুতোর নয় এখন নানা রকম উল দিয়ে রাখি তৈরি করা হয়। নানা রকম stone বা পাথর দিয়ে রাখি তৈরি করা নানা রকম colouring পুতি উম আবার এইসব দিয়ে রাখি তৈরি করে এখন মানুষ ও উম বাজারে বাজারে বিক্রি করে আবার অনেকে handmade মানে বাড়িতেই সব জিনিস materials কিনে এনে উম রাখি তৈরি করে করে বিক্রি করে দোকানে দোকানে আবার শুধু এখন ভাই বোন রাই না এখন কোথাও অনেক জায়গায় দেখা যায় পাড়া-প্রতিবেশী বা জনপ্রতিনিধি যারা থাকে সকল মানুষ থাকে তারা একে অপরকে রাখি পরিয়ে তাদের মধ্যে একটা উম সুন্দর সম্পর্ক গড়ে তোলে এবং উম গড়ে তোলে পরিয়ে দেয় এবং সাধারণ মানুষরা দেখা যায় যে উম রাখি পূর্ণিমাতে school college উম তার বন্ধু বান্ধব দের এবং অন্যান্য সবাইকে রাখি এবং sir দিদিমণিদের উম শিক্ষক শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীরা এখন রাখি পড়াচ্ছে যেখানে tuition পড়ে সেখানে তারা student রা তারা master দেরকে, রাখি পরিয়ে তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলে এখন রাখি পূর্ণিমাটা খুব প্রচলন হয়েছে অনেক সময় দেখা যায় অনেকে আহ রাখি পূর্ণিমা অনেকে বায় কাজের সূত্রের বাইরে থাকে বা বিদেশে থাকে তাদের রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসবের সময় উম বাড়িতে চলে আসে এই উৎসব পালন করার জন্য আবার ছুটি থাকে উম এবং নানা রকম উম college ছুটি থাকে তারা উম অনেকে tuition পড়ার জায়গাও সব ছুটি থাকে আবার উম এই রাখি এই রাখি সবার ছোট বড় নির্বিশেষে সবাই সবাইকে উম পরাতে পারে এতে কোন বয়স বা কোন উম নির্দিষ্ট উম সীমা নেই। কিন্তু রাখি পূর্ণিমার সম্বন্ধে ছোট বড় উম দের বইতেও উম পড়া যায় লেখা থাকে লেখা সম্বন্ধে একটা কেন রাখি এমনই একটা উম রাখি বন্ধন এমনই একটা উৎসব যেটা খুবই প্রচলিত একটা উৎসব এবং ছোটদের বইতে, এটা থাকে রচনা সম্বন্ধে লেখা যাতে আহ ছোটরা ছোট থেকেই এই উৎসব বা এই সম্পর্কে জ্ঞান উম ধারণা করতে পারে। উম যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবটি প্রচলন করেছিলেন সেই জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস পালন করা হয়। উম এবং রাখি পূর্ণিমার দিন উম school college school ছুটি থাকে তার পরে যখন স্কুল খুলে সবাই সবার বন্ধু বান্ধবীদের উম রাখি পরিয়ে এবং তারা তাদেরকে কোলাকুলি করে বা আলিঙ্গন করে উম ছোট ছোটরাও বড়দেরকে রাখি পড়ায়। অ্যাঁ পরিয়ে আবার তাদের মিষ্টি মুখ মিষ্টি খাওয়ায় আবার তারপর বাড়িতে আবার ভালো মন্দ সেদিন একটা বিশেষ উম খাওয়া দাওয়া হয় উম নানা রকম জিনিস আর রাখি পূর্ণিমার দিন আহ উম সবাই আহ শিক্ষক-শিক্ষিকারা তারাও একে অপরকে আহ রাখি পড়ায় উম পরিয়ে তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলে উম রাখি পূর্ণিমার দিন উম সব জায়গায় প্রায় সরকারি যদি থাকে একটা থাকে একটা এবং উম রাখি পূর্ণিমার দিন সবাই আগে গুলান কে অনেকটা

হ্যাঁ নমস্কার

আমি West Bengal থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন? আমিও এখন আপাদত West Bengal এই আছি কিন্তু আমি মহারাষ্ট্র মুম্বাই থেকে job এর সূত্রে ওখানে থাকি আপনার নাম কি আমার নাম তৃষা আপনার নাম আমার নাম সিকদা দিয়ে আপনার ওখানে এখন কিসের ও শীতকাল চলছে তো এখন এখনতো আমিও West Bengal এ আছি শীতকালে তো প্রচন্ড শীত এখন তাও সারাদিন ধরে শীতটা খুব কম মনে হচ্ছে একটু খানি কমেছে মনে হচ্ছে

হ্যাঁ সামনেই তো সরস্বতী পূজো হম কবে ছাব্বিশ তারিখে আছে না সরস্বতী টা হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ তারিখে হ্যাঁ আবার বাঙালীদের নিয়ম আছে যে সরস্বতী পূজোর আগে আহ কুল না খায় যেনো কুল সরস্বতী পূজোর পর থেকেই মানুষে কুল খায় যারা পোড়াশোনা করে তাদের জন্য

এটা ছোটো থেকেই হয়ে আসছে হ্যাঁ তো এখন আপনার ওখানে এ সবজি এগুলো সব কেমন পাওয়া যাচ্ছে আপনি য়েস্ট বেঙ্গল এ কোথায় থাকেন আমি য়েস্ট বেঙ্গল এ পশ্চিম বর্ধমানে থাকি ও আচ্ছা আচ্ছা আমি তাহলে তো আমি আর আপনি কাছাকাছি থাকি আমি কলকাতা তে থাকি

বলছি পশ্চিম বাংলা তে এই শীতের time এ বেশি সবজি চাষ করা হয় আপনার হ্যাঁ একদম ঠিক আমারও চাষ করতে খুবই ভাল লাগে আমার একটা ছোট বাগান আছে যেখানে আমার শশুর বাড়িতে ওখানে আমি এলাম

আমাকেও উম সবজি লাগাতে ভালো লাগে আমার বাড়িতে ও লাগিয়েছি

হয়েছে আপনার আপনি যে গুলো লাগিয়ে ছিলেন সব হ্যাঁ সব ধনেপাতার ও গুলোতো খুব ভালো মতোন হয়েছে আমি বীজ এনে লাগিয়েছিলাম দারুন হয়েছে ধনেপাতা টমেটোর গাছ টমেটো এখন ও আসেনি কিন্তু টমেটোর গাছ টা বেশ ভালো ফুল এসছে দেখলাম টমেটো বেগুন তারপরে অনেক গুলো ফুলগাছ লাগিয়েছি কারণ এখন তো ফুল ফুলও অনেক ভালো ভালো হয় গাঁদাফুল চন্দ্রমল্লিকা তারপরে অনেক অনেক আলাদা আলাদা color এর ফুল পাওয়া যায় নামগুলো আমার ঠিক মনে নেই কিন্তু খুব ভালো সুন্দর সুন্দর color এর ফুল পাওয়া যায় আমি nursery তে গিয়ে আগে ও গুলোই দেখি

পশ্চিমব পশ্চিম বর্ধমান এ এসে দে এসেছেন তো দেখবেন যে গাঁদা ফুল এর চাষ প্রচুর করা হয় এখানে হম এখানেও এখানেও আমি যেখানে থাকি ওখানে ও গাঁদাফুল আর খুব সুন্দর দেখতে লাগে হলুদ orange এখন তো আবার সাদা গাঁদা ও আমি একটা সাদা গাঁদা এনেছি ও দেখার জন্য আসলে যে কিরকম সাদা গাঁদা টা হয় দেখলাম একটা ফুল সবে ফুটছে এখনো ফোটেনি নার্সারি থেকে নিয়ে এলাম তখন দেখেছিলাম যে ওখানে সাদা গাঁদা এতো সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো দেখতে তো ওই দেখে আমি একটা গাঁদাফুল নিয়ে এসেছি সাদা গাঁদা ও হ্যাঁ গাঁদা ফুল তো অনেক রঙেরই হয়ে থাকে না আর সরো আপনি সরস্বতী পূজো বললেন সরস্বতী পূজোতে গাঁদাফুল প্রয়োজন হয় প্রচুরই হ্যাঁ অনেক বাচ্চা বাচ্চা প্রথমে তো বাচ্চার time এ তো অনেক জন চুরিও করতো সবাই নিজের বাগান gaurd দিয়ে রাখতো যাতে কেউ যেন চুরি করতে পারে সেই গাঁদাফুল রক্তগাঁদা সাদা এখন orange অনেক অনেক অনেক ধরণের হলুদ টা তো খুব সুন্দর দেখতে লাগে হলুদ গাঁদা টা

হ্যাঁ দিয়ে আমি বেগুন টমেটো ধনেপাতা পুদিনাপাতা এসবের গাছ লাগিয়েছিলাম খুব ভালোভাবে হয়েছে মানে ধনেপাতা পুদিনাপাতা টাই খুব সুন্দর ভাবে হয়েছে আর বাকি গুলো এখন সবে ফুটছে দেখা যাক হয় কিনা আমার তো খুব সক যে চাষ করবো ঘরে একটা ছোট মতো তাপরে আবার nursery তে গেলে দেখতে পাওয়া যায় যে আলুর চাষ করেছে আলুর গাছ

মূলো মূলো আলু বেগুন সিম হম হু হু হু মটরশুটি সিমের গাছটা ওতো খুব সুন্দর লাগে হ্যাঁ ঠিক বলেছেন সিম গুলো এতো সুন্দর লতিয়ে যায় যে তার পরে দেখতেও ঠিক গাছের মধ্যে কোনো ফল যদি থাকে কিরকম দেখতে লাগে ওরকম দেখতে খুব সুন্দর লাগে

আপনি করেন চাষ টাস হ্যাঁ আমাদের বাড়িতে আপনার সিমের গাছ আছে তাপরে বেগুন আচ্ছা আর টপমেটোর গাছ আছে আচ্ছা দিয়ে টমেটো হয় ওখানে হ্যাঁ হ্যাঁ টমেটোর ও হয়েছে বেগুন সিম সিম তো প্রচুর পরিমানে হয়েছে ও আচ্ছা

দেখতেও বেশ সুন্দর লাগে হু পুরো লতানো লতানো তারপরে হ্যাঁ তাপরে কাঁঠাল তারপরে আপনার অনেক অনেক ঘরে বড়ো বড়ো কাঁঠাল গাছ থাকে তারপরে তারপরে আম গাছ থাকে যেটা গরমের time হয় তারপরে

হ্যাঁ কাঁঠাল আম এখন যে কুল পাওয়া যায় ফলের মধ্যে শীতের সময়ে আমার হু হু বাড়িতে কুলেরও গাছ আছে ও তাহলে তো খুব ভালো

হওয়া মানে খুব ভাল্লাগে একটা গাছ যদি মানুষের ঘরে থাকে যেখান থেকে মানুষ ফল পাই তো ঐটা ঐটার মতোন ভালো দেখতে আর খেতে কোনো জিনিসটা লাগবে না এতো সুন্দর লাগে হ্যাঁ তার পরে নিজের হাতে লাগানো জিনিস আরোই ভালো লাগে দেখতে হ্যাঁ সেটাই আমি মুম্বাই তে হ্যাঁ বলুন বলছি আপনি টাকা দিয়ে কিনে আনা আর একটা নিজের যত্নতে হ্যাঁ লাগানো ওটাই আলাদা আনন্দ একদম ঠিক বলেছেন নিজের হাতে লাগানো জিনিসটা খুব ভাল্লাগে আর দেখতেও দেখতেই খুব সুন্দর লাগে মানে নিজের গাছে যেরকম ফুল হয় তো ফুল মানুষ ওঠায় না বলা যায় না থাক ফুলগুলো যাতে দেখতে গাছ টা সুন্দর লাগে

হ্যাঁ গাছ টার সোন্দর্য তো ওই ফুলটা ই না হম তারপরে এখন তো market এ সবজি ও যেহেতু সবজির চাষ এতো বেশি হচ্ছে তো যারা যারা হু সবজির চাষ করেছে তারাও ভাবছে যে এত সস্তাই সবজি বিক্রি হচ্ছে কি করে যেরকম ফুলকপি বাঁধা কপি পাঁচ টাকা ফুলকপি পাওয়া যাচ্ছে ভালো ভালো বড়ো বড়ো ফুলকপি আপনি যেখানে থাকেন না বললেন মুম্বাই এ ওই খানে কিন্তু আবার পাবেন না এই time এ গেলেও পাবেন না পাঁচ টাকাই ফুলকপি দিনই পাওয়া যাবেনা হ্যাঁ ঠিক বলেছেন ওখানে আপনি কোনো দিনই পাবেন না ফুলকপি শুধু ফুলকপি কেন কিছু ই পাবেন না আপনি ও খানে পাঁচ টাকা এ খানে আপনি পঞ্চাশ টাকাই নিয়ে বাজার করলেও আপনার ব্যাগ ভত্তি করে বাজার করা হবে

হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক ও টাই তো আপনাকে বলছি ওখানে ওখানে এতো বেশি সব কিছু demand প্রচন্ড ওখানে পাঁচ টাকা জিনিস বললে লোকে হাঁসবে দশ টাকা যদি কেও কাঁচ লঙ্কা নেই সেই শুধু পাঁচ টা থেকে দশ টা কাঁচ লঙ্কা ধরবে দশ টাও তো অনেক বেশি বোলে ফেললাম পাঁচ টা বা সাতটা কাঁচ লঙ্কা গুনে গুনে দেবে

হ্যাঁ উজ্জ জায়গায় জিনিসের দাম এতো অব ঐখানে তো হবেই পরিস্থিতি এরকমই হম ওটাই হয়েছে কথা আর এখানে এসে এখন আমার খুব ভাল্লাগছে daily মা রকমারি খাবার বানিয়ে দিচ্ছে সো সবুজ সবুজ পালংশাক পালংশাক তার পরে আপনার সিম আপনি বললেন সিম যে রকম মেথি শাক মুলোর শাক মুলোর শাকও খুব ভাল্লাগে খেতে ভাজাটা

তারপরে আলুর শাক হয় হ্যাঁ আলুর শাক

হ্যাঁ তবে এখন গাজর গুলো আমি market এ যায় তো বাবার সাথে তখন গাজর গুলো ও দেখি গাজর গুলো এ কদম আর এই খানে সবজি মানে এতো সুন্দর তাজা সবজি আপনি দেখলে মনে হবে যে কাচায় খেয়ে নি হয় তো ওই এতো সুন্দর দেখতে যে রকম মূলো সে রকম গাজর বাঁধাকপি টমেটো আলু খুব সুন্দর কোনো দিন যদি কোনো গ্রামে অন্য side এ গিয়ে যাবেন তো দেখবেন ওই খানে মানে যেটা আপনি বাজারে যেই সব্জিটা পাচ্ছেন সেটা ওনাদের কাছে আরো কম দাম এ মানে জিনিসটা আরো টাটকা পাওয়া যায় suppose আপনি কোথাও গেলেন গেলেন গ্রাম side তো দেখবেন ওই খানে ও বিক্রি হয় মানে জ জমির থেকে তুলেই দেওয়া হয় তো ঐখানে আরও সস্তা পাওয়া যায় এক ডোম ঠিক বলেছেন ওটাই হয় আর আমার আমার দেশের বাড়ি যে রকম ছাদনা বাঁকুড়া ছাদনা তে আছে তো ওখানে আমরা বছরে একবারই যায় পূজোর সময় যায়

তো পূজোর সময় গিয়েও আমি ওখানে এতো সুন্দর আর এতো তাজা সবজি দেখি না দেখে মানুষের মন ভোরে যাবে কি কিন্ কিনবো যে কিনলেও অনেক সস্তা এমন নয় যে ওখানে অনেক দাম অনেক সস্তার মধ্যে অনেক ভালো সবজি পাওয়া মানুষের খেতে ভাল্লাগে কিনতে ও ভাল্লাগে দেখতেও ভাল্লাগে

তারপর মাছ মাছের চাষ কত করে লোকে